গণিতকে Xfig এ স্থাপন করার পদ্ধতির উপর কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়াল এ এই চিত্র কিভাবে তৈরি করা হয় তার ব্যাখ্যা করব
দ্বিতীয় ব্লকের মধ্যে গাণিতিক রাশিটিকে দেখুন
এই টিউটোরিয়াল শেখার পর আপনি যে কোন গাণিতিক রাশিকে স্থাপিত করতে পারেন
ফিডব্যাক ডায়াগ্রাম থ্রাউগ ক্সফিগ অনুযায়ী এই টিউটোরিয়াল এ তৈরি করা চিত্র থেকে শুরু করে আমরা পূর্ববর্তী স্লাইড এ থাকা চিত্রটিও নির্মাণ করব
আপনাদের ফিডব্যাক ডায়াগ্রাম থ্রাউগ ক্সফিগ টিউটোরিয়ালটিকে বর্তমান টিউটোরিয়াল এর পূর্বে শিখতে হবে
আমাদের এখন এই টিউটোরিয়াল শেখানোর জন্যে কি উপাদান এর প্রয়োজন তা ব্যাখ্যা করি
আমি ক্সফিগ সংস্করণ ৩২ প্যাচ স্তর ৫ ব্যবহার করছি
আমাদের লেটেক্স এবং এর সম্বন্ধে সব তথ্য জানার প্রয়োজন
আমাদের ইমেজ ক্রপ অথবা কাটার জন্যে সফ্টওয়্যার প্রয়োজন
পিডিএফক্রপ লিনাক্স এবং ম্যাক ওএস X এর উপর কাজ করে
আমরা এটি এই টিউটোরিয়াল এ শিখব
ব্রিস উইন্ডোতে কাজ করে কিন্তু এটি এই টিউটোরিয়াল এ বলা হয়নি
আসুন Xfig এ যাওয়া যাক
আমরা আগে ফাইল নির্বাচন করব তারপর খুলবো
যদি আমরা তালিকা স্ক্রল করি তাহলে ফিডব্যাক ডায়াগ্রামসহ থ্রাউগ ক্সফিগ এই টিউটোরিয়াল এ থাকা feedbackফিগ ফাইলটি দেখব
চলুন এবার এটি ক্লিক করি
আমরা বাক্সের ভিতরে থাকা চিত্রটি দেখতে পাবো
আসুন এটা খুলি
এটি ভিতরে নিয়ে আসি
এবং জুম করি বা বড় করে দেখি
ফাইল এ থাকা সেভ এএস বিকল্পটি ব্যবহার করে আমরা মেথ্স নামে এই চিত্রটি সেভ করব
আসুন এটা সেভ করি
বর্তমানে আমাদের কাছে mathsফিগ ফাইল আছে
এডিটকে নির্বাচন করে প্লান্ট লেখা ক্লিক করুন
মাউসকে এদিকে এনে একে ডিলিট করি এবং লিখি
G frac zz 1 নিশ্চিত করুন লেখার সময় মাউস যেন বাক্সের মধ্যে থাকে
ফ্লেগ এর ডিফল্ট মান নরমাল থেকে Special এ পরিবর্তন করব
done এ টিপব
লেখাটি লম্বা হবার দরুন এটি অন্যান্য লেখার সঙ্গে সমাপতিত হয়
আসুন লেখাকে বাক্সের বাইরে এনে তার ওপর কাজ শুরু করি
আমি এখানে টিপব
আমরা গ্রিড মোড নির্বাচন করব
একবার আমাদের ইচ্হেমত পরিবর্তনের পর আমরা লেখাকে বাক্সের ভিতরে রাখতে পারি
আসুন ফাইলটি সেভ করি
কম্বাইন্ড পিডিএফ এবং লেটেক্স ফাইল দিয়ে একে এক্সপোর্ট করি
ফাইল এক্সপোর্ট কম্বাইন্ড পিডিএফ এবং লেটেক্স সংযুক্ত
এবার এক্সপোর্ট করা যাক
আমি একটি ত্রুটির বার্তা পেয়েছি কিন্তু এই নিয়ে চিন্তার ব্যাপার নেই
টার্মিনালে যাওয়া যাক
ls এলআরটি লিখুন
আমরা ফাইলের একটি তালিকা পাবো যেখানে সবথেকে নতুন বানানো ফাইলটি শেষে দেখানো হবে
গত দুই ফাইলগুলি হল mathspdf t এবং mathsপিডিএফ ওপেন mathsপিডিএফ এই কমান্ড চালাই
একে ভিতরে আনি
আমরা গাণিতিক রাশি ছাড়া ব্লক ডায়াগ্রাম দেখতে পাবো
এটি বন্ধ করা যাক
ইম্যাকস এডিটর যা ইতিমধ্যে খোলা আছে এতে আমরা mathspdf t ফাইল দেখতে পাবো
এটা এখানে আছে
আমরা এটা খুলি
অনুগ্রহ করে লক্ষ্য করুন আপনি Emacs এর ব্যবহার নাও করতে পারেন
যে এডিটর নিয়ে আপনি আরামে কাজ করতে পারবেন তার ব্যবহার করুন
আমরা দেখতে পারি পিকচার পরিবেশ এর ব্যবহার হয়েছে
এখানে ইনক্লুডগ্রাফিক্স এবং কলর প্যাকেজ এর ব্যবহার করা হয়েছে এই প্রয়োজনীয়তার ব্যাপারে আমাদের লেটেক্স কে জানাতে হবে
এখন math bpটেক্স ফাইল খোলা যাক যা আমি ইতিমধ্যে এই টিউটোরিয়ালের জন্য তৈরি করে রেখেছি
আমি আর্টিকল ক্লাস ব্যবহার করেছি
আমি কলর এবং গ্রাফিক্স প্যাকেজ ব্যবহার করেছি কারণ এর ব্যবহার pdf t ফাইল এ করা হয়েছে যা আমরা আগেই দেখেছি
আমার এম্পটি পেজস্টাইল চাই কারণ আমরা পৃষ্ঠা সংখ্যা চাই না
অবশেষে আমাকে mathspdf t ফাইলটি অন্তর্ভুক্ত করতে হবে
আসুন টার্মিনালে পিডিফ্লেটেক্স maths বিপি কমান্ডকে চালাই
maths bpপিডিএফ নির্মিত হয়ে গেছে এমন বার্তা আমরা পাচ্ছি
ওপেন maths bpপিডিএফ কমান্ড এর ব্যবহার করে এটি খোলা যাক
আমাদের কাছে এখন ফাইল উপস্থিত আছে
এটা জুম করা বা বড় করে দেখা যাক
এখন আমরা জানি যে গাণিতিক রাশি কাজ করছে আসুন লেখাকে বাক্সের ভিতরে নিয়ে যাই

একে সেভ করে এক্সপোর্ট করি
এটা প্রয়োজনীয় ভাষায় ইতিমধ্যেই আছে
এক্সপোর্ট করা হোক
এই সতর্কবার্তা বরখাস্ত করি
আবার একে সংকলন করি
পিডিএফ ব্রাউজার এ ক্লিক করি যেখানে ফাইলটি আছে
আমরা যেভাবে চাই বাক্সের ভিতরে সেভাবে গাণিতিক রাশি দেখতে পাবো
যদি স্পেশাল ফ্লাগ নির্বাচন না করি তাহলে দেখা যাক কি হয়
চলুন আমি এখানে আসছি
লেখা পরিবর্তন করি স্পেশাল ফ্লাগ থেকে নরমাল -এ পরিবর্তন
এটি সম্পন্ন হয়ে গেছে

ফাইলটি সেভ করে এক্সপোর্ট করব
সঙ্কলন করি এবং এখানে আসি
সূত্র সেই ফর্মে নেই যে ফর্ম এ আমাদের চাই
স্পেশাল ফ্লাগ কে আবার স্পেশাল-এ পরিবর্তন করব

ফাইলকে সেভ করে এক্সপোর্ট করা হোক
আবার কম্পাইল করব
দেখুনফাইল প্রয়োজনীয় ফর্ম-এ আছে
আসুন এখন এই ফর্মুলাগুলির চেহারার উন্নতি করা যাক
এই ক্ষেত্রে ডিএফআরএসি ভগ্নাংশকে ভালো দেখাতে আমাদের সাহায্য করে
এই ব্যাপারে আমরা ফ্রাক কে dfrac-এ পরিবর্তন করব
আমি এখানে টিপছি এবং মাউসকে বাক্সের ভেতরে রাখছি
d কে এখানে লিখব
এটা হয়ে গেছে
এবার ফাইলকে সেভ করে এক্সপোর্ট করব
পিডিফ্লেটেক্স ব্যবহার করে আবার সঙ্কলন করব
আমরা আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স ডিএফআরএসি নামে এরর বার্তা পাবো
ডিএফআরএসি কমান্ড Amsmathপ্যাকেজ এ নির্ধারিত কিন্তু আমরা একে অন্তর্ভুক্ত করিনি তাই জন্যে লেটেক্স এরর দেয়
আমাদের একে maths bpটেক্স ফাইলে অন্তর্ভুক্ত করতে হবে
আসুন এটা করি
Emacs এ যাই
ইউজপ্যাকেজ amsmath লিখুন
ফাইলটি সেভ করুন
আবার সঙ্কলন করুন
প্রথমে বাইরে প্রস্থান করি
একে আবার সঙ্কলন করুন
এখন এটা সঙ্কলন হচ্ছে
একে টিপুন
এখন আমরা দেখতে পারছি যে ফ্রকশন চমত্কারভাবে তৈরী হয়ে এসেছে
আমরা এখন আমাদের উদ্দেশ্য অর্জন করেছি যে কিভাবে গাণিতিক রাশিকে Xfig এ যুক্ত করতে হবে
উল্লেখ্য যে ক্সফিগ লেটেক্স কমান্ড বুঝতে পারে না
পিডিফ্লেটেক্স কমান্ড এটির ব্যাখ্যা করতে পারবে
কম্পাইলেশন এর সময় লেটেক্স কমান্ডের সঠিক ও সামঞ্জস্যপূর্ণ থাকা জরুরি
এখন আমরা কিভাবে চিত্রের চারপাশের সাদা স্থান মুছে ফেলবো তার ব্যাখ্যা করব
টার্মিনাল এ যাত্তয়া যাক
পিডিএফক্রপ maths bpপিডিএফ কমান্ড লেখা যাক
এই ফাইলটিকে আমি maths outpdf এর মধ্যে বানিয়ে ছিলাম
পিডিএফক্রপ আমাদের জানাবে ফাইল এ এক পৃষ্ঠা লেখা হয়ে গেছে
পিডিএফক্রপ একটি ইনপুট ফাইলকে নিয়ে চিত্রের কাছাকাছি খালি স্থান মুছে দিয়ে ক্রপ্ড ফাইলকে আউটপুট ফাইলে পরিবর্তন করব
পিডিএফক্রপ ইতিমধ্যেই আমার সিস্টেমের মধ্যে ইনস্টল করা হয়ে গেছে
আপনি যদি এটি না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে এটি ইনস্টল করতে হবে
ওপেন maths outপিডিএফ কমান্ড দ্বারা আমরা আউটপুট ফাইল দেখতে পাবো
একে ভিতরে নিয়ে আসি
চিত্রটি এখন অত্যন্ত ছোটোকমপ্যাক্ট হয়ে গেছে
খালি স্থান যেটা এখানে ছিল সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে
আমরা এখন একে ডকুমেন্টস এ সন্নিবেশ করতে পারি
এটাকে বন্ধ করি এছাড়া এটিকেও বন্ধ করা যাক
স্লাইড এ ফিরে আসি
এছাড়াও ব্রিস সফ্টওয়্যার সাদা স্থানগুলি বাদ দিতে আমাদের সাহায্য করে
এটি লিনাক্স ম্যাক ওএস X এছাড়া উইন্ডোজ এও কাজ করে
আমি ম্যাক ওএস X এ একে চালিয়ে পরীক্ষা করেছি কিন্তু আমরা এটিকে এখানে প্রদর্শন করব না
আমরা এখন এই টিউটোরিয়ালটির শেষে চলে এসেছি
আমাদের কাছে আপনার জন্য একটি কাজ আছে
এই টিউটোরিয়াল এ তৈরি করা ছবি আরো প্রতিসম এবং সুন্দর করে তুলুন
বিভিন্ন গাণিতিক রাশি ব্যবহার করুন
ফ্লিপ এবং রোটেট নামে অন্যান্য বিকল্পও ব্যবহার করুন
এর উল্লেখ আপনারা এই টিউটোরিয়াল এ পাবেন না
বিভিন্ন চিত্র নির্মাণের চেষ্টা করুন
লাইব্রেরি অন্বেষণ করুন
ইন্টারনেটে অনুসন্ধান করুন এবং ক্সফিগ প্রাসঙ্গিক তথ্য সনাক্ত করুন
পড়াশোনার জন্য দরকারী তথ্য স্পোকেন tutorialorg এ উপলব্ধ
এটি এখানে উপস্থিত
কথ্য টিউটোরিয়াল এর ধারণা ভাট আইএস স্পোকেন টিউটোরিয়াল -এ ব্যাখ্যা করা হয়েছে
আপনি এখানে উপলব্ধ কথ্য টিউটোরিয়াল থেকে লেটেক্স শিখতে পারেন যা আমি অন্য একটি ট্যাবে ডাউনলোড করেছি
ম্যাথমেটিক্যাল টাইপসেটিং টিউটোরিয়ালে LaTeX এ কিভাবে গাণিতিক রাশি লেখা যায় তার ব্যাখ্যা করা আছে
টেবিল এবং ফিগারস এর উপর এই টিউটোরিয়াল ব্যাখ্যা করা আছে কিভাবে এই টিউটোরিয়াল এ তৈরী করা ছবিগুলির মত ছবি কোন নথিতে যুক্ত করা যায়
এই ওয়েবসাইট এ ক্সফিগ টিউটোরিয়াল সহ আরও অনেক দরকারী তথ্য পাবেন
স্লাইড এ ফিরে আসুন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
এই বিষয়ে আরো তথ্য spoken tutorialorgnmeict ইন্ট্রো লিঙ্ক থেকে পাওয়া যাবে
আমরা আপনাদের অংশগ্রহণ এবং মতামতকে স্বাগত জানাই
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ